হ্যাঁ হ্যাঁ একদমই তাই একদমই ঠিক বলেছ তুমি। আর তাছাড়া আমরা যারা খুব বেশি হাঁটতে পারি না তারা একটুখানি cycling ও করতে পারি। cycling করলেও শরীর অনেক fit থাকে। তাই না?